ক্রিয়েটিং এন্ড ভিউইং ইনভেন্টরিজ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব অ্যাডমিন পেজে সরাসরি যেতে লগইন পেজে পরিবর্তন
সকল বইয়ের বিবরণ আনয়ন করা
ধার্য বইয়ের বিবরণ আনয়ন করা
লগইন করা ইউসার দ্বারা ধার্য বই প্রদর্শন করা
এখানে উবুন্টু সংস্করণ 1204 নেটবিনস ইদে 73 জেডিকে 17 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার 210 ব্যবহার করছি
আপনি পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভা সার্ভলেটস এবং জেএসপিএস সম্পর্কে মৌলিক জ্ঞান ডেটাবেস এবং বৈধতা সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইতে যান
এখন নেটবিনস ইদে তে যাই
আমি বুকস টেবিল তৈরী করেছি
আপনি টেবিলে বিভিন্ন ফীল্ড দেখতে পারেন
আমি এই টেবিলের জন্য দশটি বই রেখেছি
ধার্য করা বই সংরক্ষণ করতে চেকআউট টেবিল তৈরী করেছি
আমি চেকআউট টেবিলে পাঁচটি বই রেখেছি
আমি বুক এবং চেকআউট এর জন্য একটি মডেল ও তৈরী করেছি
bookজাভা একটি বইয়ের মডেল এবং checkoutজাভা একটি চেকআউট মডেল
এখন ব্রাউজারে আসি
অ্যাডমিন হিসাবে লগইন করি
ইউসারনেম এবং পাসওয়ার্ড হিসাবে অ্যাডমিন লিখব
তারপর সাইন আইএন এ টিপব
আমরা অ্যাডমিন সেকশন পেজ পেজে রয়েছি
আমরা এই পেজে ফেরত আসবো
এখন নেটবিনস ইদে যাই
অ্যাডমিন পেজে সরাসরি যেতে গ্রীটিংসার্ভলেট কিভাবে পরিবর্তন করে
এবং greetingservletজাভা দেখি
এখানে আমরা যাচাই করি ইউসারনেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন কি নয়
হ্যাঁ হলে adminsectionজেএসপি তে যাই
আমরা ইতিমধ্যে দেখেছি যে রিকোয়েস্টডিসপ্যাচের ব্যবহার করে অন্য পেজে কিভাবে যায়
এখন ব্রাউজারে ফিরে যাই
এখানে দুটি বিকল্প রয়েছে
আমরা লিস্ট বুকস এর রেডিও বোতামে টিপব
তারপর সাবমিট বোতামে টিপব
এখানে সকল বইয়ের তালিকা দেখতে পারি
এখানে সকল বিবরণ রয়েছে যেমন বুক ইদ বুকনামে অথর নামে আইএসবিএন পাবলিশের টোটাল কপিস এবং অ্যাভেইলেবল কপিস
এটি কিভাবে করা হয়েছে এখন আমি তা দেখাবো
ইদে তে ফিরে যাই
এখন adminsectionজেএসপি তে আসি
এখানে দুটি রেডিও বোতাম রয়েছে
প্রথমটি হল সকল বই তালিকাভুক্ত করা
আমরা adminsectionজেএসপি তে দেখতে পারি যে এখানে ফর্ম অ্যাকশন অ্যাডমিনসেকশন
এখন adminsectionজাভা খুলুন
এটি আমাদের ক্লিক করা বিকল্প যাচাই করে
লিস্ট বুকস এ টিপেছি
সুতরাং কোয়েরীর এই অংশ এক্সিকিউট করবে
আমরা বুকস টেবিল থেকে বই আনয়ন করতে কোয়েরী এক্সিকিউট করি
এরপর আমরা বইয়ের বিবরণ সংরক্ষণ করতে অ্যারেলিস্ট তৈরী করেছি
তারপর আমরা ফলাফলের সেট দ্বারা ইটারেট করি
আমরা বুক অবজেক্ট তৈরী করি
আমরা বুক অবজেক্টে বুকিড সেট করি
একইভাবে আমরা বইয়ের অন্যান্য বৈশিষ্ট্যাবলী বুক অবজেক্টে সেট করি
বুকস তালিকায় বুক অবজেক্ট যোগ করি
এরপর আমরা রিকোয়েস্ট এ অ্যারেলিস্ট বুকস সেট করি
তারপর রিকোয়েস্ট কে রিকোয়েস্টডিসপ্যাচের ব্যবহার করে listbooksজেএসপি তে পাঠাই
এরপর আমরা listbooksজেএসপি তে আসি
এই পেজে অ্যাডমিন বইয়ের তালিকা দেখতে পারে
এখানে প্রথমে রিকোয়েস্ট থেকে বই প্রাপ্ত করি
এই এচটিএমএল টেবিল বইয়ের বিবরণ প্রদর্শন করবে
সুতরাং আমরা বইয়ের তালিকার মাধ্যমে ইটারেট করব
এখন বইয়ের বুকিড দেখি
একইভাবে আমরা বইয়ের অন্যান্য বৈশিষ্ট্যাবলী প্রদর্শন করি
এইভাবে বইয়ের তালিকা প্রদর্শন করব
ব্রাউজারে ফিরে আসি
লিস্ট বরোড বুকস এ টিপে সাবমিট বোতামে টিপুন
আমরা জারি করা বইয়ের তালিকা দেখি
এখানে ট্রান্স্যাকশন ইদ বুক ইদ এবং ইউজারনেম রয়েছে
এখন ইদে তে ফিরে গিয়ে সম্বন্ধীয় কোড প্রদর্শন করি
adminsectionজাভা তে যাই
এখানে লিস্ট বরোড বুকস এ টিপেছি
মেনুসিলেকশন লিস্ট বরোড বুকস
লিস্ট বুকস এর জন্য যে পদ্ধতি দেখেছি এটি একই রকম
চেকআউট টেবিল থেকে ধার্য করা বইয়ের বিবরণ আনয়ন করতে কোয়েরী এক্সিকিউট করি
তারপর ধার্য করা বই দ্বারা ইটারেট করি চেকআউট বৈশিষ্ট্য হিসাবে রিকোয়েস্ট এ সেট করি
listborrowedbooksজেএসপি তে আসি
রিকোয়েস্ট থেকে চেকআউট প্রাপ্ত করি
চেকআউট তালিকার মাধ্যমে ইটারেট করি
চেকআউট এর বৈশিষ্ট্যাবলী প্রদর্শন করি
এইভাবে ধার্য করা বই প্রদর্শন করি
ব্রাউজারে ফিরে যাই
ধার্য করা বইয়ের পেজে আরেকটি তালিকা রয়েছে
জারি করা বইয়ের তালিকা যখন বর্তমান তারিখ বই ফেরতের তারিখের থেকে অধিক
কোড দেখতে ইদে তে ফিরে যাই
এটি ধার্য করা বইয়ের মতনই হবে
একমাত্র পার্থক্য হল এসকিউএল কোয়েরী তে
আমরা কোয়েরীতে তে কন্ডিশন দেই যে return date now অর্ডার বাই transaction Id এখন আমি সাধারণ ইউসারের ইন্টারফেস প্রদর্শন করব
ব্রাউজারে ফিরে যাই
লগইন পেজে ফিরে আসি
আমি মধুসেইন হিসাবে লগইন করব
পাসওয়ার্ড হিসাবে ওয়েলকাম লিখব এবং সাইন আইএন এ টিপব
আমরা সাকসেস গ্রিটিং পেজ পাই
এতে ইউসার দ্বারা ধার্য করা বই রয়েছে
বিকল্পগুলি হল ট্রান্স্যাকশন ইদ উসের নামে বুক ইদ এবং রিটার্ন দাতে
এখন ইদে তে ফিরে আসি
আমরা greetingservletজাভা তে যাই
অ্যাডমিনের মত একইভাবে জারি করা বই এখানে প্রদর্শন করি
এখানে পার্থক্য হল আমাদের লগ ইন করা ইউজারের জন্য বই প্রদর্শন করতে হবে
তাই আমি এই লাইন থেকে ইউসারনেম পাই
তারপর আমরা ধার্য করা বইয়ের বিবরণ আনয়ন করি
এখানে কন্ডিশনে ইউসারনেম হল লগইন করা ইউজার
আমরা সংশ্লিষ্ট ইউসারের জন্য জারি করা বইয়ের তালিকা পাই
তারপর আমরা successgreetingজেএসপি তে তালিকা প্রদর্শন করব
আপনার successgreetingজেএসপি এরকম হবে
সংক্ষেপে এখানে শিখেছি অ্যাডমিন পেজে সরাসরি যেতে লগইন পেজে পরিবর্তন
সকল বইয়ের বিবরণ আনয়ন করা
ধার্য বইয়ের বিবরণ আনয়ন করা লগইন করা ইউসার দ্বারা ধার্য বই প্রদর্শন করা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম একটি সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ